এর জন্যই.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

Thank you ভাই তাহলে আমার নোটটা change হচ্ছে আমাকে কিছু কেটে দেবে কেটে পয়সা দেবে কিন্তু. না না এক পয়সা তোর কাটবে না পঁচিশ এর জাগায় পঁচিশ পাবি একটা টাকাও কাটবে না. হ্যা তাহলে ঠিক আছে আমি আমি আমি একটা দোকানে গেছিলাম আমার পাড়াতেই দোকান আছে সেখানে বলছিলো এত টাকা দাও তোমাকে আমি.

ওরা তো এই জিনিসটা জানে না এর জন্য.

হ্যা ও কি করবে পঁচিশো টাকা নিয়ে ব্যাংকে যাবে পুরো পঁচিশো নিয়ে নেবে আর এটা বলবে.

সেয়ানা তো.

ওই মধ্যিখানে একটা ডেকেছিল ব্যাংকের লোক নেবে এর ব্যাংকে বেশি জন লোন তো নিতে আসে না ওই জন্য আমাকে ডেকে ছিল লোকে কাজ বাজ করতে কি রকম টাকা নেওয়া উচিত. ওর সাথে তোমার আগেরকার future টা একটু bright থাকবে . তাহলে তো ঠিক ঠিক তাই জন্য তাহলে কালকে আমি যাবো আর কালকে টাকা নিয়ে চলে আসবো আমার অনেক চিন্তা হয়ে গেছিলো বুজলি আমার ঘরে আমায় সবাই বকছিল আমার দোষই ছিল.

এক আছে যেরম ব্যাংকে হচ্ছে যুই মাসে দু থেকে তিন পাঁচ হাজার না থাকে minimum তোকে দু দু বার transaction রাখতে হয়.

ভালো ভালোই তোরতো হয়ে যাই তোর তো ঘরে মায়ের account হবে বাবার account হ্যা দাদার account. হয়ে যাই কিন্তু মায়ের account হয় না.

card আছে card আছে.

নাহলে না ব্যাঙ্ক পয়সা কেটে নিছে. এই তেরা হেব্বি হেব্বি করছে তো এরা পয়সা না করলে কেটে নেবে.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

আচ্ছা এরা এইসব করছে. হ্যা এর জন্য মাসে মাসে এক দুবার transaction. হম হম সেটা তো করতেই থাকবো সেটা করবোই আর শোন্ না আর ব্যাংকে আর ব্যাংকেও কি SBI. SBI account এ SBI ইউনো কি বার হয়েছে ব্যাঙ্ক যাই ব্যাংকে যেতে হয় তারপর ঘরে বসে বাড়ি বসে বসে কিছু হয় যাই সব কিছু. SBI সব কোটা SBI আছে ওর একটা নিজের app আছে.

তুই কিছু জানতিস .

হম মানে আমি মানে আমি যায়নি কিছু করতে যাই ওটা আমাকে করতে হবে না ঘরে বসে বসেই জেনে যাবো. তাহলে সেটা ঠিক আছে আচ্ছা এই app টা খোলের জন্য ব্যাংকে যেতে হবে তো.

তখন ব্যাংকে একটা verification call যাই যখন নম্বর তা মারবি আর ওখানে যে counter এ থাকে ওকে বলবি স্যার আমি নম্বর মেরে দিয়েছি একটা verification আছে তা ওরা একটা one time password তা কি password বলে তোকে দেবে ঐটা দিবি তখন তোর নাম ওই app এ ওই ফোন খুলে যাবে. হা রে ভাই হেব্বি এইটা আমিও করবো আমার বন্ধু বলছিলো আমি ভাবলাম যাক আমি ওখানে টেলে দিলাম তাই এখন জিজ্ঞাসা করছি যাবো ব্যাংকে তো কালকে.

আড়াই হাজার টাকা change করতে যাবো তাহলে সেই সঙ্গে এইটাও করিয়ে নেবো.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

হম তাহলে ফের ওরা. হ্যা হ্যা আর ব্যাংকার পয়সা ফেলে রাখলে কিছু না করেলে ওরা আর refund করছে না ঠিক আছে. ব্যাংকের এই অদ্দদ টা অনেক খারাপ. একবার পয়সা গুলো কেটে নিলো কিছুও করে না refund টা আনা হয়না. আমি ওটাকে দাঁড়াতে পারবো কিন্তু আর refund হবে না. এই আমার ব্যাংকের একটা কথা তোকে বলছি আমের ব্যাংকে প্রথমে এক হাজার ছিল মানে টাকা ফেলতাম টাকা তুলতাম. বেশ চলছিল তারপরে কিছু হয়নি তো তারপরে আমি যখন দেখছি সেরম মনে হলে ব্যাংকে যাচ্ছি passbook টা update করছি তখন দেখছি সতেরো টাকা করে.

চারবার মোটামুটি কেটে নিয়েছে.

চারবার চারবার ওই রকম কেটেছে চৌত্রিশ আর তিন সতেরো seventy-eight আটাত্তর টাকা কিছু পয়সা মতো চলে গেছে.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 আমারই তো loss হয়ে গেলো.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

হ্যা ওই জন্য ছিল না হয়তো তুমি কিছু টিপে ঠিপে দিয়াছ এই জন্য এই জিনিসটা activete হয়ে গেছে আরে বাবা আমার কাছে ফোন আছে যদিও আমি টিপতাম আমি জানতাম না তুমি জেনে বসে আছো এটা নিজে করে activate ওঠারই scheme করছিলো ওটাই জন্য. হ্যা ওটা আর refund করলোনা আর আর বলে কি এটার charge বন্ধ না করুন তাহলে এই রম কাটতে থাকবে আমি বললাম আমি এটা on ও করিনি যেই জিনিসটা আমি activate করিনি . আমি এইটে বন্ধ করার জন্য এতো দূর থেকে আসবো নাহলে তুমি কেটে কেটে পুরো পয়সাটা zero করে দেবে.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

আর পয়সাটাও কেটে নিলো এটাকে বন্ধ করার জন্য আমি নিজের কাজটা ছেড়ে আমি ব্যাংকে আসবো sir বন্ধ করে দিন এই জিনিসটা এই জিনিসটা করে দিন. হম ওই আমি তো একজন আমার হয়েছিল কত লাখ টাকার account ভাবো কত লাখ জন ঘুরেছে. ওই সতেরো টাকা লাখ জনের কাটে এমনি সতেরো লাখ টাকা এমনি হয়ে গেলো ভাব.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

একজনের করে সতেরো টাকা করে কাটে minimum ওর কাছে থাকবে একটা ব্যাংকে আর সব ব্যাংকেই.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

দোষ চাপিয়ে দেবে না মারলে আগে. অনেক ইয়ে আছে তো ওরা কিছু করে টাকা কাটবে. এর জন্যই এই message যেই আসবে একবার আসলেই সঙ্গে সঙ্গে চলে যাবি ব্যাংকে.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

এইবার হবে আমাকে সচেত করে দিলি না. হ্যা তোকে প্রথমে জানিয়ে দিলাম তা ঠিক আছে তোর কিছু হলে সঙ্গে সঙ্গে যাই. আর অন্য কোনো option ই নেই তোকে বন্ধই করতে হবে ওদের কে যতই বলবি ওরা বলবে আমার দোষ না, তাহলে তাহলে দোষ কার কেন রাখতে যাবো আমি চলে যাবো ব্যাংকে এরম কিছু হলে না না আমার ফোন তো normal message আসে যেরম কিছু টাকার. টাকা debit হয়েছে credit হয়েছে তার তো তার তো পয়সা কাটবে না এমনি কাটে না রে ভাই একশো খানাও message পাঠিয়ে দিলেও কাটে না কিন্তু এরা হটাৎ এই SMS charge টা.

হম ও.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 ও আচ্ছা তাহলে ভাই ধন্যবাদ বলে দিলি আমি তো কিছু জানতাম না এতো কিছু জানিয়ে দিলি thank you ভাই.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 হ্যা টাকা যে আছে টাকার ওপরে সাদা একটা কাগজ দিয়ে লাগিয়ে দিবি এপিঠ ওপিঠ আর ওই থাকলে দিবি জমা করে, হম ঠিক আছে কালকে এই সব করে তোকে call করছি ঠিক আছে.

ঠিক আছে রাখছি হা ভাই. হ্যা Hello হ্যাঁ। তারপরে?

হম দুহাজার কত বললি তো।

আমরা দুহাজার আর দুহাজার আর চব্বিশ হাজার রোজকার করতেই জীবন পার হয়ে যাচ্ছে আমাদের। খরচা করে ফেলছে। হ্যাঁ zero কত value হ্যাঁ? এটায় তো আমাদের দেশের এক scientist ই বের করেছে zero কে বলত? আর্য ভট্ট। বুঝ zero যদি আবিষ্কার না হত এত লাখ কোটির গপ্প হত? না কোন value থাকত? কি হবে? ভেড়িয়া যেটা বলছে ঐ যে ওটা ও কিন্তু ফালতু তার মানে বল? মানে আহ কাল্পনিক। আ~ আমি ভাবছিলাম ঐ যে একটা বাঘের হয়ে ছিল রাহুল রয় ছিল? বাঘ হয়ে যেত পূজা ভাট ছিল ওইটা ও বাঘ কামড়ে ছিল সে পূর্নিমা রাতে ও বাঘ হয়ে যেত। তো ওইটাতে রাহুল রয়কে এমন makeup টা করিয়েছিল ওটার নাকি দশ ঘন্টা লাগত makeup টা করতে। ঐ কি makeup বলে ওই গুলাকে? ওই যেটা রোদ্র নীল করেছিল? prosthetic makeup ওই makeup টা করতে নাকি দশ ঘন্টা বারো ঘন্টা করে লাগত। ওই যখন ওর turn-up হত বাঘে। কিন্তু makeup টা অদ্ভুত করেছিল। তুই মনে হয় দেখিস নি cinema টা জুনুন cinema টার নাম তখন ও

আর রাতে ঘুমাতে পারিনি কত দিন। খালি মনে হত বাঘ চলে আসবে। রাহুল রয়কে আমি কোন কিছুতেই আর দেখতাম না ওর ছবি দেখলেই আমার মনে হত বাঘ হয়ে যাবে। এত ভয় লাগত খুব ভাল makeup করে ছিল। সেই নখ গুলো বড় হয়ে আসছে, দাঁত বেড়িয়ে আসছে আর ওর মুখটাও একটু এইরকম বিড়াল বিড়াল type এর, হ্যাঁ ঐ রাহুল রয় প্রথম bigboss এ winner হয়েছিল হ্যাঁ bigboss one রাহুল রয় তারপরে দুবাই চলে গেল গিয়ে পুরো out হয়ে গেল দুনিয়া থেকে। ঐখানে গিয়ে এ~ আশিকি hero হ্যাঁ আশিকি করল, bigboss করল, জুনুন করল আর একটা কিছু করেছিল করে দুবাই গিয়ে ব্যবসা করল। ওই তখন bigboss এর price money ছিল এক হাজার কোটি টাকা। তখন ও এক কোটি টাকা পেয়েছিল। সেই এক কোটি ও নিয়ে দুবাই চলে গেল। গিয়ে ওখানে গিয়ে ব্যবসা করল গিয়ে ব্যাস ওখানে গিয়ে ভাল settle করে গেল। কেন ওর এই জগতে কিছু হত না, film জগতে film জগতে ওর কিছু হত না এখন তো বুড়ো হয়ে গেছে। ব্যবসা করছে ব্যবসায়। business tycoon হয়ে গেছে। হ্যাঁ ও তো দুবাইতে থাকে। না ওরকম হয়নি। না না অত বড় হয়নি। নাহ অত বড়লোক হয়নি। হ্যাঁ সেই যাই হোক এখন ভালই settle করে আছে ওখানেই আছে তো এখানে আশিকি cinema টা

~কুমার শানুর, আলকা ইয়াগনিক তো আমরা তো তখন ছোট আহ সবে মাত্র eleven এ পড়ি। তখন তো একটা craze থাকে অত ভাল গান হচ্ছে। চতুর্দিকে record বাজছে তো তখন আমি জুলি মাসি আমরা ঠিক করলাম আমরা তো কখনো একলা cinema hall এ যেতাম না তো বাবা মার সঙ্গে যেতাম। তো ঠিক করালাম দূর্গা পূজার সময় একদিন cinema দেখব।

ওর সঙ্গে cinema দেখতে যাব। জুনুন দেখতে গেছি সপ্তমীর দিন। দিনের বেলা matinee-show তে। এরপরে গিয়ে দেখছি পুরো তখন ticket এর দাম কত হবে? এই কুড়ি পঁচিশ টাকা কুড়ি টাকা। হ্যাঁ না তখন পাঁচ পয়সায় ice-cream পাওয়া যেত না তারও ছোট বেলায় আমাদের তখন, কুড়ি টাকা দিয়ে মনে হয় ticket কেটে ছিলাম মনে হয় তো সাত টাকা সাড়ে সাত টাকা ticket ছিল জানি না black এ বিক্রি হচ্ছে। পুরো houseful হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তখন ভীষণ sell হচ্ছে জুনুন মানে বিরাট জুনুন বলছি আশিকি মানে বিরাট চলছে। এরপরে আমরা তো গেছি দেখব cinema তখন সেই ওই এক কা দো, দো কা চার করে করে ওরা বাইরে পাশে পাশে ঘুরত বলে বলে গিজ গিজ করে blacker রা তো সেরকম এক blacker কে ধরেছি। গিয়ে সেই blacker থেকে তিনটি ticket কেটেছি। গিয়ে তিন জনে মিলে ঠুকেছি দেখতে, তারপর গান গুলো তো দুর্ধর্ষ ছিল। সব গান গুলোই খুব ভাল। কিন্তু hero heroine এর মুখ গুলোকে দেখলে এত জগন্য লাগছিল কারো ই কোন অভিনয়ের ক্ষমতা নেই আর সেই যখনই পুরো cinema টা আমরা তিন জন চোখ বন্ধ করে শুনেছি শুধু। গান গুলোই শুনে গেছি দেখিনি কিছুই একদম বাজে লাগছিল ওদের দেখতে ভাল লাগছিল না কিন্তু অনেক গুলো গান ছিল। গান গুলো দেখলাম বিকেল বেলা রাত্রে black এ এই cinema দেখে এলাম cinema সে এক অদ্ভুত experience । প্রথম জীবনে একলা বাবা মা ছাড়া cinema দেখতে গেছি। তাও আবার black এ ticket কেটে তাও আবার ওই cinema আ~ হ্যাঁ তখন তো tape recorder আমাদের ঘরে ছিল না। আর তারপরে আরেকটা cinema দেখেছিলাম বন্ধুদের সঙ্গে college bunk করে। first জীবনে। আমাদের আহ commerce আর science morning section ছিল আর arts ছিল day এরপরে আমাদের যে literature class গুলো combine হত মানে আমাদের শেষে থাকত ওদের প্রথমে থাকত। তো ওই সময়টা combined class হত literature, english literature হিন্দি আর বাংলা। তো ওই arts আর science মিলে আর commerce মিলে এক সঙ্গে class হত তখন এক দিন হলো class আমাদের cancel হয়ে গেল।

তাইলে আমাদের ওই time এ cinema দেখা হয়ে যাবে। তো কি দেখব? জিগার তখন চলছিল। অজয় দেবগণ এর। জিগার cinema । তখন আমাদের তো college এর opposite ই cinema hall গেজেট college র opposite এ জামশেদপুর talkies রাস্তা পার হয় হ্যাঁ কারিম talkies আর জামশেদপুর talkies পাশাপাশি ছিল। হ্যাঁ কারিম talkies ও পরে বন্ধ হয়ে গেছে। তো ওটা গেজেট college এর উল্টা দিকেই ছিল। main road টার opposite পাশে। এবার college থেকে বেরিয়ে তো গেছি cinema দেখতে সব ওই পনের কড়ি মেয়ে একদম arts, science, commerce মিলে। গেছি তো সব দেখেছি cinema টিনেমা দেখে এরপর বেরিয়ে আর দাদু তো আমাকে office এ lunch hour এ আমাকে নিয়ে college থেকে ফিরত। তো কখনো কখনো~ কোন দিন বাবা আগে চলে আসত আমাদের ছুটি হলে নিয়ে আসত আর না হলে বাবা চলে আসত। তো আমি জানি আজকে তো আমার দেরি হবে combine class আছে বাবা জানে দেরি হবে বাবা চলে যাবে বাড়ি। এরপরে hall থেকে cinema দেখে বেরিয়েছি। তো রাস্তা না পাড় হব দাঁড়িয়েছি রাস্তা পাড় হয়ে এই দিকে চলে আসব college এ gate এ। ও বাবা দাদু যাচ্ছে। office থেকে বেরিয়ে। আর সোজা এসে তুমি এই foot এ কেন? হয়ে গেছে কি বলব ওই foot মানেই তো cinema hall । কি অবস্থা গলা টলা শুকিয়ে একা~

ওটাই দাদুর office যাতায়াতের রাস্তা ছিল। ওখানে তো TATA কোম্পানির gate । ওই cinema দেখা দুবার দেখেছি লুকিয়ে cinema একবার নিজে নিজে দেখা একদিন ঐ black এ কাটা আর ওই এক দিন ওই

হ্যাঁ সব কলকাতাতেই কি কম cinema hall ছিল? হাতি বাগানের ওখানে পাঁচটা cinema hall ছিল। হাতি বাগানে পাঁচ খানা পাশাপাশি এপাশ ওপাশ foot এ foot এ দিদারা cinema দেখতে যেত, প্রত্যকটা hall এর একটা show এক একটা ticket কাটা থাকত। এই hall থেকে বেরিয়ে ওই হলে ঢুকছে, ওই hall থেকে বেরিয়ে ঐ হলে ঢুকছে। মারা hall দেখতে যেত যখন কলকাতায়

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন তো সব ছোট ছোট হয়ে গেছে। তখন তো বড় বড় hall ছিল। কত theater হয়ে ছিল। আমরা কত theater দেখিয়েছি কলকাতায় এসে। theater তো জামশেদপুরে দেখতে পেতাম না ছিল না। কলকাতায় আসলে আমাদের theater দেখাত, theater একটা নতুন জিনিস। ওটা আমরা দেখতাম night theater ওটা নাটক হত theater নয়। theater এক তো stage এ নাটক তো একটায় মঞ্চ। মানে একটায় মানে stage কোন screen নেই কিছু নেই। আর theater হল পেছনের screen পাল্টাত এর stage টা তো ঘুরত। ঘুরে ঘুরে অন্য অন্য screen আসত।

হ্যাঁ আর নাটক মানে যেমন আমাদের যেমন মঞ্চ stage বানিয়ে নাটক হয়না? খোলা মঞ্চ ওই রকম নাটক হত। tabour academy তে। না theater হত না নাটক হত। হ্যাঁ close space ই হত কিন্তু একটা ওই auditorium যেমন ওই রকম। ওতে কোন screen নেয়। এদের back drop র screen থাকত। পুরো মানে set

আরে ওদের ওদের আবার stage টা নিচে নেমে যেত। গিয়ে পুরো সেই সোফা টোফা সাজিয়ে আবার উঠে এল উপরে এরকম

ও আচ্ছা। কিন্তু ওই রকম stage আমার ওই stage টা খুব ভাল। ওখানে একটা আমরা দেখেছিলাম আহ comedy নাটক। comedy theater দেখেছিল। ওটা হয়েছিল সাবাস পেটো পাঁচু আর একটা বিবাহ বিভ্রাট । দুটোই comedy ছিল। ওতে কারা ছিল জানিস্? অনুপ ঘোষাল তারপরে রবি ঘোষ, ভানু বন্দোপাধ্যায় ওরে দুর্দান্ত সব লোককে চোখের সামনে দেখেছি। আরে বিশাল অভিজ্ঞতা এগুলো। ছোট ছিলাম ও তো বুঝতাম না তখন। কিন্তু দেখেছি তো জীবনে তাদের চাক্ষুষ অত বড় অভিনেতাদের। এইসব অভিনেতার অভিনয় কোন দিন কেউ ~ কত ভাল comedian বলত। ওই রকম comedian আর হবে? এরা কিছু না বলে সামনে দাঁড়িয়ে থাকলে লোক আসবে। শুধু মুখের একটা expression এমন করবে। খুব ভাল বিবাহ বিভ্রাটটা তো খুবই ভাল ছিল ভানু বন্দোপাধ্যায়ের। আর সাবাস পেটো পাঁচুটা ছিল এই রবি ঘোষ, অনুপ ঘোষাল, এরা সব ছিল। আর পরে শেষ আর তখনকার theater গুলো হত বাবায় তিন মাস, ছ মাস একই show হয়ে যাচ্ছে। আবার হ্যাঁ তারপরে দুটো ওরে show তিনটে করে পালা চলছে, আর ওই theater গুলোতে সব ছোট ছোট ছিল না এক একটা দেড় ঘন্টা দুঘন্টা তিন ঘন্টার হত। cinema মত পুরো হচ্ছে হ্যাঁ এক একটা show ই তিন ঘন্টা করে থাকত। হ্যাঁ back to back show মানে ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা করছে এরা। ভাব কি ব~বড় অভিনেতা ওরা কত ক্ষমতা উনাদের ছিল। তার পরে cinema ও করত তার সঙ্গে। cinema তে shooting করত তার মাঝখানে কি বড় অভিনেতা সব কত কাজ আর~ হ্যাঁ কিন্তু দেখ ওদের টাকা ছিল না বড় লোক হয়নি ওরা কোন দিন। কেউ জানে রবি ঘোষ এর family কোথায় আছে? কেউ জানে অনুপ ঘোষাল এর family কোথায় আছে? ভানু বন্দোপাধ্যায় পরিবার কোথায় আছে? কেউ জানে? ভানু বন্দোপাধ্যায়ের ছেলেটাও এসেছিল সেটাও তো মরে গেল। হয়ে গেছে? আচ্ছা রেখে দেয় চল ta ta আস্সালামু আলাইকুম মিলন সাহেব কেমন আছেন অলাইকুম আসসালাম আল্হামদুলিলা ভালো আপনি কেমন আছেন আল্হামদুলিলা আমিও ভালো আছি কি করছিলেন বসে আছি তুমি এই তো আমিও বসে আছি এখন ভাবছি যে TV তে মানে search করছি channel search করছি দেখি কি দেখা যায় তো ভাবছি কোনো একটা movie টুভি দেখবো আপনি কি আমাকে কিছু বলতে পারেন মানে movie বা কি দেখলে ভালো হবে আপনার কোনো idea আছে আমার idea বলতে আপনি movie দেখতে পারেন নতুন release হয়েছে সে সারুক খানের পাঠান movie তো আপনি দেখতে পারেন আচ্ছা সারুক খানের পাঠান movie তো মানে hall এ মানে কোথায় দেখা যাবে মানে এটা কি হচ্ছে মানে কোথায় যাচ্ছে মানে TV তে কি দেখা যাচ্ছে মানে movie টা TV তে দেখা যাচ্ছে না movie টা দেখতে গেলে আপনার হয়তো সব কিছু subscribe online এ subscribe করতে একটা side আছে side দেখতে হবে

আমি ওটার link পাঠালাম আ আমি দেখছি movie টা দেখেছি telegram আস্তেছে ওইটা telegram তো শেষ খন টা দেখেছিলাম telegrma apps থেকে দেকসিলেন তাহলে আমি কি করবো যে telegram যে mobile এ play store এ যেয়ে কি telegram apps না নামাতে হবে জি জি আপনার mobile এ যে telegram apps download করো তার পরে দিসে পাঠান movie তার হলো আপনার অনেক group আছে সেখানে আপনি অনেক link পাবেন পাঠানের সেখান থেকে আপনার ঢুকে তার পরে দেখতে পারবেন ও আচ্ছা link এ ঢুকতে হবে তাহলে একটা কাজ করে না আপনি নামাকে হচ্ছে একটা link পাঠায়েন আমার হচ্ছে একটু দেখতে দিচ্ছে করতেসে তো আপনি যদি আমাকে link টা পাঠান আমার জন্য খুব ভালো হবে